বাচ্চাদের খেলার কিছু ব্যাট এবং বল দেখা যাচ্ছে সেগুলি রং বেরংয়ের এবং দোকানের বাইরে কিছু লোকজন আমরা দেখতে পাচ্ছি এবং পাশে আরও কিছু দোকান এখানে রয়েছে--

এবং একটি বড় লাইট দেখা যাচ্ছে সামনে একটি বাইক দাড়িয়ে--

এখানে আমরা একটি বড়ো হল দেখতে পাচ্ছি এবং সেই হল টির মধ্যে কতগুলি ঠাকুরের স্ট্যাচু দেখতে পাচ্ছি--